অন্ধকার রাতে বিয়ের অনুষ্ঠানের মত বেশ সাজুগুজু করা হয়েছে। সাজানো রয়েছে। এবং এটুকু জায়গা তে--

পুরো লাইট রয়েছে এবং লোকজনও রয়েছে ফ্যান রাখা রয়েছে খুব সুন্দর।

এখানে বিয়ের অনুষ্ঠানের জন্য সাজানো রয়েছে একটি স্টেপ এবং গাঁদা ফুলের মালার মত করে সাজানো রয়েছে।

এই সাদা কালার করা রয়েছে বাড়িটি বেশ সুন্দর দেখতে।